আমার প্রিয় দেশবাসী আপনাদের সবাইকে অনেক অনেক নমস্কার আজ সারা বিশ্ব জুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ইস্টার পালন করছেন
আমি সবাইকে ইস্টারের অনেক শুভকামনা জানাই
আমার যুবা বন্ধুরা আপনারা সবাই এখন পরীক্ষায় ব্যস্ত
কিছু লোকের হয়তো পরীক্ষা শেষ হয়ে গেছে
আর কিছু লোকের মধ্যে টানাপোড়েন চলছে কারণ একদিকে পরীক্ষা অন্যদিকে টি২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ
আজও হয়ত আপনারা ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচের জন্য অপেক্ষা করছেন
এর আগে ভারত পাকিস্তান আর বাংলাদেশের বিরুদ্ধে খেলায় অসাধারণ ভাবে জয়ী হয়েছে
খেলায় খুব ভাল গতি এসেছে
আজ ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে
আমি দুদলের খেলোয়াড়দেরই আমার শুভকামনা জানাচ্ছি
আমাদের জনসংখ্যার
৬৫ শতাংশ যুব প্রজন্ম
আর খেলার দুনিয়ায় আমরা যদি হেরে যাই তো সে দুঃখের কথা
খেলার দুনিয়ায় এক নতুন বিপ্লবের সূচনা হয়েছে
আমরা দেখতে পাচ্ছি যে ক্রিকেটের মত এখন ফুটবল হকি টেনিস কাবাডি সব খেলার প্রতি ভারতে আগ্রহ বেড়েছে
আজ আমি যুব প্রজন্মকে আর এক খুশির খবর শুনিয়ে আমার প্রত্যাশার কথা জানাতে চাই
আপনারা তো নিশ্চয়ই এই খবর এখন জানতে পেরে গেছেন যে আগামী বছর অর্থাৎ ২০১৭ সালে অনূর্দ্ধ১৭ ফিফা বিশ্বকাপের আয়োজন করছে আমাদের দেশ
সারা বিশ্বের ২৪টি দল খেলার জন্য ভারতে আসবে
১৯৫১ ১৯৬২র এশিয়ান গেমসে ভারত স্বর্ণপদক জয়ী হয়েছিল আর ১৯৫৬র অলিম্পিক গেমসে ভারত চতুর্থ স্থান অধিকার করেছিল
কিন্তু দুর্ভাগ্য গত কয়েক দশকে আমরা ক্রমাগত নিম্নস্থান পেয়ে আসছি হেরে যাচ্ছি পিছু হটছি পিছিয়ে যাচ্ছি পিছিয়েই যাচ্ছি
এখন তো ফিফাতে আমাদের স্থান এত নীচে নেমে গেছে যে কোনও কথা বলার সাহসই আমরা করতে পারি না
অন্য দিকে আমি দেখছি যে বর্তমানে ভারতের যুব প্রজন্মের ফুটবলের প্রতি আগ্রহ বেড়ে চলেছে
ইপিএল হোক স্প্যানিশ লীগ হোক বা ইণ্ডিয়ান সুপার লীগএর খেলা হোক আমাদের দেশের যুব প্রজন্ম এই বিষয়ে খবরাখবর পাওয়ার জন্য টিভিতে খেলা দেখার জন্য সময় বার করে নেয়
এই কথা বলার তাৎপর্য এই যে খেলার প্রতি আগ্রহ তো বাড়ছে
কিন্তু এত বড় সুযোগ যখন ভারতের সামনে এসেছে তখন আমরা শুধু আয়োজন করেই আমাদের দায়িত্ব শেষ করব এই পুরো বছর জুড়ে আমরা এক ফুটবলফুটবল পরিবেশ তৈরি করে তুলতে পারি
স্কুলে কলেজে দেশের প্রতিটি কোণে আমাদের যুবা প্রজন্ম আমাদের স্কুলের ছেলেরা তাদের ঘাম ঝরাক
চতুর্দিকে ফুটবল খেলা হোক
যদি এটা করতে পারি তবেই তো আয়োজনের মজা আসবে আর এই জন্য আমাদের সবার প্রচেষ্টা হওয়া উচিত ফুটবলকে গ্রামে গ্রামে অলিতে গলিতে পৌঁছে দেওয়ার
২০১৭ ফিফা অনূর্দ্ধ১৭ বিশ্বকাপ এমনই এক সুযোগ
এই এক বছরের মধ্যে আমরা চারদিকে যুবপ্রজন্মের মধ্যে ফুটবলের জন্য এক নতুন উদ্যম এক নতুন উৎসাহ তৈরি করি
এই আয়োজনের একটা লাভ তো আমাদের আছেই আমাদের এখানে পরিকাঠামো তৈরি হবে খেলার জন্য যে সব সুযোগসুবিধা আবশ্যক তার প্রতি মনোযোগ পড়বে
আমি তো তখনই এর আনন্দ পাব যখন যুব প্রজন্মের প্রত্যেককে ফুটবলের সঙ্গে যুক্ত করতে পারব
বন্ধুরা আপনাদের কাছে আমার এক প্রত্যাশা আছে
২০১৭র এই আয়োজন এই সুযোগ কেমন হবে আমাদের ফুটবলে গতি আনার জন্য বছরভর কী কী পরিকল্পনা করতে হবে কী ধরনের প্রচার করতে হবে বর্তমান ব্যবস্থায় কী সংশোধন করতে হবে ফিফা অনূর্দ্ধ১৭ বিশ্বকাপের মাধ্যমে নতুন প্রজন্মের খেলার প্রতি আগ্রহ কীভাবে বাড়ানো যায় সরকারী স্তরে প্রশিক্ষণ সংস্থাগুলিতে অন্যান্য সামাজিক সংগঠনগুলিকে খেলার সঙ্গে কীভাবে যুক্ত করা যায় তা নিয়ে ভাবনাচিন্তা করুন
ক্রিকেটে আমরা এই সবকিছু দেখতে পাই কিন্তু অন্যান্য খেলার ক্ষেত্রেও এই জিনিসগুলি আনতে হবে
ফুটবল এক সুযোগ
আপনারা কি আমাকে এই ব্যাপারে পরামর্শ দিতে পারেন বিশ্বের সামনে ভারতের সম্মান বাড়ানোর এ এক মস্ত বড় অবসর বলে আমার মনে হয়
ভারতের যুবশক্তিকে বিশ্বের কাছে পরিচিত করার এ এক সুযোগ বলে আমার মনে হয়
ম্যাচের সময় কি পেলাম কি হারালাম এই অর্থে নয় এই আয়োজন করার মাধ্যমে আমাদের নিজস্ব ক্ষমতাকে ঐক্যবদ্ধ করতে পারি শক্তি প্রদর্শন করতে পারি আর ভারতের ব্র্যান্ডিংও করতে পারি
আপনারা কি নরেন্দ্র মোদী অ্যাপএ আপনাদের পরামর্শ পাঠাতে পারেন লোগো কীরকম হবে স্লোগান কীরকম হবে সারা দেশে এই বিষয়ে উৎসাহ তৈরি করার জন্য কী কী করা উচিত থিম সং কীরকম হবে স্যুভেনির কী কী রকম তৈরি করা যেতে পারে বন্ধুরা ভাবুন আর আমি চাই যে আমার প্রতিটি নওজোয়ান এই ২০১৭র ফিফা অনূর্দ্ধ১৭ বিশ্বকাপের দূত হয়ে উঠুন
ভারতের এক নতুন পরিচয় তুলে ধরার এই সুন্দর সুযোগে আপনারা সবাই সামিল হোন
আমার প্রিয় বিদ্যার্থীরা ছুটির সময় কোথায় বেড়াতে যাবেন তা নিয়ে নিশ্চয়ই ভাবনাচিন্তা করেছেন
খুব কম মানুষই আছেন যাঁরা বিদেশ যান বেশির ভাগ মানুষই নিজের নিজের রাজ্যে কোথাও না কোথাও ৫ দিন ৭ দিনের জন্য বেড়াতে যান
কিছু মানুষ রাজ্যের বাইরেও যান
আগের বারেও আমি আপনাদের বলেছিলাম আপনারা যেখানেই যান না কেন সেখান থেকে ফোটো আপলোড করুন
আর আমি দেখেছি যে যে কাজ পর্যটন দপ্তর সংস্কৃতি দপ্তর রাজ্য সরকার ও ভারত সরকার করতে পারে নি সেই কাজ দেশের এই রকম কোটি কোটি পর্যটক করে দিয়েছেন
এমন এমন জায়গার ফোটো আপলোড করেছেন যে দেখে সত্যিই আনন্দ পেয়েছি
এই কাজকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে
এবারেও আপনারা একইরকম ভাবে করুন তবে এবার তার সঙ্গে কিছু লিখুন শুধু ফোটোই নয়
আপনার লেখার যে ক্ষমতা আছে তার প্রদর্শন করুন আর নতুন জায়গা দেখলে অনেক কিছু শেখার সুযোগ হয় যে জিনিস আমরা শ্রেণিকক্ষে শিখতে পারি না যা আমরা আমাদের পরিবারে শিখতে পারি না যে জিনিস আমরা বন্ধুদের কাছ থেকে শিখতে পারি না তা কখনও কখনও পর্যটনের মাধ্যমে শেখার অনেক বেশি সুযোগ পাওয়া যায় আর নতুন জায়গার নতুনত্বকে অনুভব করা যায়
লোক ভাষা খাওয়াদাওয়া সেখানকার আদবকায়দা না জানি আরও কত কিছু দেখার সুযোগ পাওয়া যায়
আর সেই যে বলা হয় আ ট্রাভেলার উইথআউট অবজারভেশন আইএস আ বার্ড উইথআউট wing
ভাল জিনিস দেখার শখ থাকলে নজরটাও তৈরি করতে হয়
ভারত বৈচিত্রে ভরা এক দেশ
একবার দেখার জন্য বেরিয়ে পড়ুন জীবনভোর দেখতেই থাকবেন দেখতেই থাকবেন
কখনই মন ভরবে না
আর আমি তো ভাগ্যবান আমি ভ্রমণ করার অনেক সুযোগ পেয়েছি
যখন মুখ্যমন্ত্রী ছিলাম না প্রধানমন্ত্রী ছিলাম না আর আপনাদের মত অল্প বয়সের ছিলাম আমি অনেক ঘুরেছি
বোধহয় ভারতবর্ষের এমন কোনও জেলা নেই যেখানে আমার যাওয়ার সুযোগ হয় নি
জীবনকে তৈরি করার জন্য পর্যটনের এক বড় ভূমিকা আছে
আর এখন ভারতের যুবকরা সাহসের সঙ্গে পর্যটনে চলে যাচ্ছেন কৌতূহল নিরসন করতে চলে যাচ্ছেন
আগের মত তাঁরা গতানুগতিক পথে না চলে নতুন কিছু করতে চাইছেন নতুন কিছু দেখতে চাইছেন
আমি একে একটা খুব ভাল নিদর্শন বলে মানি
আমাদের যুব প্রজন্ম সাহসী যেখানে কেউ পা রাখেনি সেখানে পৌঁছনোর চেষ্টা তাঁদের থাকা উচিত
আমি কোল ইণ্ডিয়াকে বিশেষ ভাবে ধন্যবাদ দিতে চাই
নাগপুরের কাছে সাওনেরএ যেখানে কয়লাখনি আছে সেখানকার ওয়েস্টার্ণ কোলফিল্ড লিমিটেড এক পরিবেশ বান্ধব খনি পর্যটন এলাকা তৈরি করেছে
সাধারণত আমাদের মত মানুষের ভাবনাচিন্তা হচ্ছে কয়লাখনি তাহলে দূরেই থাকি
আমরা যখন সেখানকার মানুষের ছবি দেখি আমাদের মনে হয় যে ওখানে গিয়ে কী লাভ
আর কথাই তো আছে যে কয়লাতে হাত কালো হয় সেজন্যই লোক খনি থেকে দূরে চলে যায়
কিন্তু সেই কয়লা খনিকেই পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা আর আমি খুশি যে এই তো সবে শুরু এখন পর্যন্ত প্রায় দশ হাজারেরও বেশি মানুষ নাগপুরের কাছে সাওনের গ্রামে পরিবেশ বান্ধব খনি পর্যটন কেন্দ্র দেখেছেন
এই জায়গা নিজেই নতুন জিনিস দেখার সুযোগ করে দিচ্ছে
আমি আশা করব ছুটিতে যদি আপনারা বাইরে বেড়াতে যান তাহলে পরিচ্ছন্নতার বিষয়েও কিছু কাজ আপনারা করতে পারবেন
আজকাল একটা জিনিস দেখা যাচ্ছে এই ব্যাপারে কম বা বেশি যাই হোক আলোচনা কিন্তু হচ্ছে
হয়ত ব্যতিক্রমও আছে তবু একটা সচেতনতা যে এসেছে একথা বলা যেতেই পারে
পর্যটন ক্ষেত্রগুলিতে মানুষ পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করছেন
পর্যটকরাও এই চেষ্টায় সামিল হচ্ছেন
পর্যটন কেন্দ্রগুলিতে যাঁরা স্থায়ীভাবে বসবাস করেন তাঁরাও এই কাজে যোগ দিচ্ছেন
হয়ত খুব বেশি বৈজ্ঞানিকভাবে কাজ হচ্ছে না কিন্তু হচ্ছে
আপনিও কি একজন পর্যটক হিসেবে পর্যটন কেন্দ্রের স্বচ্ছতায় গুরুত্ব দিতে পারেন না আমার স্থির বিশ্বাস আমাদের যুব বন্ধুরা এই বিষয়ে অবশ্যই সহায়তা করবেন
আর একথা সত্যি যে পর্যটন থেকে সবচেয়ে বেশি আয় হয় অত্যন্ত দরিদ্র লোকেরাও এই ক্ষেত্র থেকে রোজগার করতে পারেন
পর্যটক যখন কোথাও বেড়াতে যান তখন দরিদ্র হলেও তিনি কিছু তো কিনবেনই ধনী হলে খরচের পরিমাণ হবে বেশি
অতএব পর্যটন থেকে প্রচুর রোজগারের সম্ভাবনা আছে
পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ভারত এখনও পর্যটনে অনেক পিছিয়ে আছে
কিন্তু আমরা একশো পঁচিশ কোটি দেশবাসী যদি মনে করি যে আমাদের পর্যটনকে শক্তিশালী করতে হবে তাহলে আমরা অবশ্যই সারা বিশ্বকে আকর্ষণ করতে পারি
বিশ্বপর্যটনের এক বড় অংশকে আমরা এইভাবে নিজেদের দিকে টেনে নিতে পারি
আর তাহলে আমাদের দেশের কোটি কোটি নব্য যুবার রোজগারের উপায় করে দেওয়া সম্ভব হবে
সরকার হোক সংস্থা হোক সমাজ হোক বা নাগরিক এই কাজ সবাই মিলে করতে হবে
আসুন আমরা সেই উদ্দেশ্যে কিছু কাজ করি
আমার যুবা বন্ধুরা ছুটিগুলো এমনি এমনি আসে আর চলে যায় এটা আমার ভাল লাগে না
আপনারাও এই বিষয়টি ভাবুন
আপনারাও কি আপনাদের ছুটি জীবনের গুরুত্বপূর্ণ বছরগুলো মহত্বপূর্ণ এই সময়গুলো এইভাবেই চলে যেতে দেবেন আমি কতকগুলো বিষয় বলছি আপনারা ভেবে দেখতে পারেন
আপনারা কি এই ছুটিতে নিজেদের ব্যক্তিত্বের সঙ্গে আরও কোনও বাড়তি গুণ যোগ করার সঙ্কল্প নিতে পারেন না যদি আপনি সাঁতার না জানেন তবে ছুটিতে সাঁতার শিখে নেওয়ার সঙ্কল্প করতে পারেন
যদি সাইকেল চালানো না জানা থাকে তাহলে পণ করুন ছুটির দিনগুলোতে সাইকেল চালানো শিখবেন
আমি আজ পর্যন্ত দুআঙুলে কম্পিউটার টাইপ করি তাহলে কি টাইপিংটা শিখে নেব আমাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটাবার কতরকম কৌশলই না আছে সেগুলোই শিখি না কেন নাহয় আমাদের ঘাটতিগুলোকেই দূর করি
আমাদের নিজেদের শক্তিকে আরও বাড়াই
ভেবে দেখুন এর জন্য যে খুব বড় কোনও ক্লাস দরকার কোনও প্রশিক্ষক দরকার বিরাট অঙ্কের ফিজ্ বা বড় বাজেট চাই তা নয়
নিজের আশেপাশে তাকিয়ে দেখে যদি মনে করেন ফেলে দেওয়া জিনিস থেকে আপনি দারুণ কিছু বানাতে পারেন তবে শুরু করে দিন দেখুন কত আনন্দ পাবেন
দিনের শেষে দেখবেন জঞ্জাল থেকে আপনি কী অপূর্ব জিনিস বানিয়েছেন
আপনার ছবি আঁকার শখ আছে কিন্তু ছবি আঁকতে পারেন না আরে শুরু করেই দেখুন না ঠিক এসে যাবে
ছুটির সময়টাতে নিজের ব্যক্তিত্ব বিকাশের জন্য নিজের ক্ষমতা কর্মকুশলতা বাড়ানোর জন্য কিছু করুন
শুধু আমি যে ক্ষেত্রগুলির কথা বললাম তাই নয় তার বাইরে আরও অজস্র কাজের সুযোগ আছে
এর ফলে আপনার ব্যক্তিত্ব আপনার আত্মবিশ্বাস যে কতখানি বেড়ে যাবে দেখে নেবেন
ছুটির শেষে যখন স্কুল বা কলেজে ফিরে যাবেন আর গিয়ে বন্ধুদের বলবেন ভাই আমি ছুটিতে এইটা শিখেছি দেখবেন যদি তারা কিছু না শিখে থাকে তো ভাববে এই যাঃ আমার তো সর্বনাশ হয়ে গেল
তুমি তো দারুণ বুদ্ধিমান কিছু শিখে এসেছো
বন্ধুদের মধ্যে এটা নিয়ে কথা হবে
আমি নিশ্চিত আপনারা নিশ্চয়ই কিছু করবেন এবং আমাকে জানাবেন যে কী শিখলেন
কি জানাবেন তো
এবারের মন কি বাতএর জন্য মাই গভ পোর্টালে কিছু পরামর্শ এসেছে
আমার নাম অভি চতুর্বেদী
নমস্কার প্রধানমন্ত্রীজী গতবার গরমের ছুটিতে আপনি বলেছিলেন পাখিদেরও গরম লাগে
একটি পাত্রে জল ভরে আমাদের ব্যালকনি বা ছাদে রেখে দেওয়া দরকার
যা থেকে পাখিরা এসে জল খেয়ে যেতে পারবে
আমি এই কাজটি করে আনন্দ পেয়েছি
এই সুযোগে অনেক পাখির সঙ্গে আমার বন্ধুত্বও হয়ে গেছে
আমার অনুরোধ আপনি মন কি বাতএ এই বিষয়টা আবার বলুন
ধন্যবাদ
আমার প্রিয় দেশবাসীগণ আমি অভি চতুর্বেদী নামে এই বালকটিকে আমার কৃতজ্ঞতা জানাতে চাই
সে আমাকে একটা ভালো কাজের কথা মনে করিয়ে দিয়েছে
গতবার আমার মনে ছিল
আর তাই আমি বলেছিলাম যে গরমের দিনে পাখিদের জন্য ঘরের বাইরে মাটির পাত্রে জল রাখুন
অভি আমাকে জানিয়েছে সে সারা বছর এই কাজ করে চলেছে এবং অনেক পাখি তার বন্ধু হয়ে গেছে
হিন্দির মহান কবি মহাদেবী বর্মা পাখিদের খুব ভালবাসতেন
নিজের কবিতায় তিনি লিখেছিলেন তোকে দূরে যেতে দেবো না উঠোন ভরে দেবো দানায় পাত্রে ভরে দেবো মিষ্টি ঠাণ্ডা জল
আসুন মহাদেবীজীর এই কথাকে আমরা কাজে পরিণত করি
আমি অভিকে অভিনন্দন জানাচ্ছি সেইসঙ্গে কৃতজ্ঞতাও জানাচ্ছি তুমি আমাকে খুব গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিয়েছো
মহীশূর থেকে শিল্পা কুকে আমাদের সকলের জন্য একটা খুব সংবেদনশীল বিষয় তুলে ধরেছেন
তিনি বলেছেন আমাদের বাড়ির পাশে দুধওয়ালা খবরের কাগজওয়ালা পোস্টম্যান আসেন
কখনও কখনও বাসনওয়ালা কাপড় বিক্রিওয়ালাও ওই পথ দিয়ে যান
গরমের দিনে আমরা কি কখনও তাঁদের জল পান করতে ডেকেছি কখনও কি জল দিয়েছি তাঁদের শিল্পা আমি আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞ
কারণ আপনি এক অতি সংবেদনশীল বিষয়কে খুব সহজভাবে তুলে ধরেছেন
এটা ঠিক কথা
ব্যাপারটা খুবই সামান্য কিন্তু গরমের সময় যদি পোস্টম্যান বাড়ির পাশে আসেন আর আমরা তাঁকে জল খাওয়াই তাহলে তাঁর কত ভাল লাগবে অবশ্য ভারতের তো এটাই পরম্পরা
কিন্তু শিল্পা আমি কৃতজ্ঞ
কারণ আপনি এই জিনিসটা লক্ষ্য করেছেন
আমার প্রিয় কৃষক ভাইবোনেরা আপনারা ডিজিট্যাল ইণ্ডিয়ার কথা অনেক শুনেছেন
কিছু লোকের মনে হয় ডিজিট্যাল ইণ্ডিয়া তো শহরের তরুণদের জগৎ কিন্তু না আপনারা শুনে খুশি হবেন যে আপনাদের সকলের সুবিধার্থে একটি কিসান সুবিধা অ্যাপ তৈরি করা হয়েছে
আপনারা যদি এই অ্যাপটি আপনাদের মোবাইল ফোনে ডাউনলোড করে নেন তাহলে কৃষি এবং আবহাওয়া সম্পর্কিত বহু তথ্য আপনার হাতে চলে আসবে
বাজারের অবস্থা কেমন পাইকারি বাজারের পরিস্থিতি কি এই সময়ে ভাল ফসলের যোগান কেমন উপযুক্ত ওষুধ কোনটি ইত্যাদি অনেক বিষয়ই এই অ্যাপে আছে
শুধু তাই নয় এতে এমন একটি বাটন আছে যা টিপলে সরাসরি কৃষি বিজ্ঞানীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়
আর যদি আপনি কোনও প্রশ্ন তাঁদের সামনে রাখেন তাঁরা তার জবাব দেবেন এবং আপনাকে বুঝিয়েও দেবেন
আমি আশা করি আমার কৃষক ভাইবোনেরা এই কিসান সুবিধা অ্যাপ নিজেদের মোবাইল ফোনে ডাউনলোড করবেন
চেষ্টা করে তো দেখুন এটা আপনার কাজে লাগছে কিনা
যদি কোনও অসুবিধা থাকে তবে আমাকে অভিযোগ জানাতে পারেন
আমার কৃষক ভাইবোনেরা অন্যদের তো গরমের ছুটি মানে বিশ্রামের সময়
কিন্তু কৃষকের জন্য এটা আরও ঘাম ঝরাবার মরশুম
তাঁরা বর্ষার জন্য অপেক্ষা করেন এবং বর্ষা আসার আগে নিজের ক্ষেতটিকে তৈরি করার জন্য প্রাণপণে চেষ্টা শুরু করে দেন যাতে বর্ষার এক ফোঁটা জলও নষ্ট না হয়
কৃষকদের জন্য চাষ শুরুর আগের এই সময়টা খুব গুরুত্বপূর্ণ
কিন্তু আমাদের দেশবাসীকেও ভাবতে হবে জল ছাড়া কীভাবে চলবে আমরা আমাদের নিজ নিজ এলাকার পুকুর জল আসার রাস্তা পুকুরে জল ভরার পথ যদি নোংরা জঞ্জাল ফেলে বন্ধ করে রাখি তবে জল আসা বন্ধ হয়ে জলের সঞ্চয় ক্রমশ কমে যাবে
আমরা কি ওইসব পুরনো জায়গাগুলো আবার একবার খুঁড়ে পরিষ্কার করে রাখতে পারিনা যাতে বেশি জল সঞ্চয় করা যায় যতটা জল বাঁচানো যাবে ততটাই লাভ
প্রথম বর্ষণে যদি জল বাঁচানো যায় তবে পুকুর ভরে থাকবে নদীনালা ভরে থাকবে এবং পরে বৃষ্টি কম হলেও আমাদের ক্ষতি কম হবে
এবার আপনারা হয়তো দেখেছেন ৫ লাখ পুকুর এবং চাষ জমির পুকুর বানানোর প্রয়াস নেওয়া হয়েছে
মনরেগা প্রকল্পের আওতায় জল সংরক্ষণের মাধ্যমে সম্পদ সৃষ্টিতে জোর দেওয়া হয়েছে
গ্রামেগ্রামে জল বাঁচানো আসন্ন বৃষ্টির প্রত্যেক ফোঁটা কী করে সংরক্ষণ করা যায় গ্রামের জল গ্রামেই থাকুক এই সব সচেতনতার অভিযান কীভাবে শুরু করা যায় তার পরিকল্পনা আপনারা তৈরি করুন
এই সম্বন্ধীয় বিভিন্ন সরকারী যোজনায় আপনারা সামিল হোন যাতে জলের গুরুত্ব এবং সংরক্ষণের জন্য সবাইকে নিয়ে এক জনআন্দোলন গড়ে ওঠে
দেশের মধ্যে এমন অনেক গ্রাম আছে অনেক প্রগতিশীল কৃষক রয়েছেন অনেক সচেতন নাগরিক রয়েছেন যাঁরা এই কাজ করছেন
কিন্তু আমাদের আরও এগিয়ে যেতে হবে
আমার কৃষক ভাইবোনেরা আমি আপনাদের আরও একটা কথা বলতে চাই
কিছুদিন আগে ভারত সরকার এক বড় কৃষি মেলার আয়োজন করেছিল
তাতে আমি দেখেছি কত রকমের আধুনিক প্রযুক্তি এসেছে আর তা কৃষিকাজে কত পরিবর্তন এনে দিয়েছে
কিন্তু এই প্রযুক্তিগুলিকে এখন কৃষকের ক্ষেত পর্যন্ত পৌঁছতে হবে
আর এখন কৃষকরাও বলছেন রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে
আমি এই মতকে অভিনন্দন জানাচ্ছি
রাসায়নিক সারের অত্যধিক ব্যবহার আমাদের ধরিত্রী মাকে অসুস্থ করে দিয়েছে
আমরা ধরিত্রী মায়ের সন্তান
আমরা আমাদের ধরিত্রী মাকে অসুস্থ রাখতে চাই না
ভালো মশলা যদি রান্নায় দেওয়া হয় তো রান্না ভাল হয়
কিন্তু ভাল ভাল মশলা যদি বেশি মাত্রায় দেওয়া হয় তাহলে সেটা খেতে কি ভালো লাগে সেটা খেতে নিশ্চয়ই ভাল লাগে না রাসায়নিক সারের ব্যবহারও ঠিক এই রকম
যত ভাল সারই হোক না কেন অতিরিক্ত এইসব সারের ব্যবহার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে
প্রত্যেক জিনিষের ব্যবহার প্রয়োজনমত হওয়া দরকার
এতে খরচাও কম হয় পয়সাও বাঁচে
আমি তো ভাবি কম কস্ট বেশি আউটপুট কম খরচে বেশি উৎপাদন এই নীতি নিয়ে আমাদের চলতে হবে
বৈজ্ঞানিক পদ্ধতির সঙ্গে আমাদের কৃষিকাজকে এগিয়ে নিয়ে যেতে হবে
বর্ষাকাল আসতে এখনও ১২ মাস বাকি
আমি আশা করছি জল সংরক্ষণের জন্য যেসব আবশ্যক কাজ রয়েছে এরই মধ্যে পুরো মনোযোগ দিয়ে এই কাজটি সম্পূর্ণ করতে পারব
যত জল বাঁচবে কৃষকদের ততটাই লাভ হবে আর জীবনও ঠিক ততটাই বাঁচবে
আমার প্রিয় দেশবাসী ৭ই এপ্রিল হল বিশ্ব স্বাস্থ্য দিবস
এই বছর পৃথিবীতে বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম হল বিট ডায়াবেটিস
অর্থাৎ ডায়াবেটিসকে পরাস্ত করুন
ডায়াবেটিস এমন একটা রোগ যেটা অন্যান্য সব রোগকেও ডেকে নিয়ে আসে
একবার যদি কারও ডায়াবেটিস হয় তারপর অনেক রোগরূপী অতিথি নিজের ঘরে শরীরে প্রবেশ করে
পরিসংখ্যান অনুযায়ী ২০১৪ সালে আমাদের দেশে সাড়ে ৬ কোটি ডায়াবেটিসের রোগী ছিলেন
তিন শতাংশ মৃত্যুর কারণ হল ডায়াবেটিস
ডায়াবেটিস দুই রকমের টাইপ 1 ও টাইপ 2
টাইপ 1 হল বংশগত মাবাবার থাকলে সন্তানদের হওয়ার সম্ভাবনা থাকে
আর টাইপ2র কারণ হল বদভ্যাস বয়সজনিত এবং অতিরিক্ত ওজন
আমরা এদের নিমন্ত্রণ করে ডেকে নিয়ে আসি
সমগ্র পৃথিবী ডায়াবেটিস নিয়ে চিন্তিত
এই জন্য ৭ তারিখ বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম হল ডায়াবেটিস
আমরা সবাই জানি ডায়াবেটিসএর সবথেকে বড় কারণ হল আমাদের
লাইফস্টাইল
কায়িক পরিশ্রম কম হচ্ছে
ঘামের কোনও নামগন্ধ নেই
হাঁটাচলা হচ্ছে না
খেলাও আমরা অনলাইনে খেলছি
অফলাইনএ কিছু হচ্ছে না
আমরা কি ৭ তারিখের অনুপ্রেরণা নিয়ে ডায়াবেটিসকে পরাস্ত করার জন্য নিজস্ব জীবনশৈলিতে কিছু পরিবর্তন আনতে পারি না যদি আপনি যোগব্যায়ামে রুচি রাখেন তাহলে যোগাভ্যাস করুন
না হলে অন্তত কিছু দৌড়ঝাঁপ করুন
যদি আমাদের দেশের প্রত্যেক নাগরিক সুস্থ হয় তাহলে আমাদের ভারত সুস্থ থাকবে
কখনও কখনও আমরা সঙ্কোচবশত মেডিক্যাল চেকআপ করাই না
আর তারপর যখন অবস্থা খুব সঙ্কটজনক হয় তখন আমাদের মনে আসে যে আমরা ডায়াবেটিসএর পুরনো রোগী
পরীক্ষা করতে তো কোনও কষ্ট নেই এইটুকু তো করতেই পারেন
আর এখন তো সমস্ত সুযোগসুবিধা হাতের কাছেই অনেক সহজেই হয়ে যায়
আপনি নিশ্চয়ই বিষয়টি নিয়ে ভাববেন
গত ২৪শে মার্চ পৃথিবীতে যক্ষ্মা দিবস পালিত হল
যখন আমি ছোটো ছিলাম তখন যক্ষ্মার নাম শুনলেই ভয় পেতাম
ভাবতাম যে মৃত্যু একেবারে শিয়রে
কিন্তু এখন যক্ষ্মা ভয়ের কারণ নয়
কারণ এখন সবাই জানে যে যক্ষ্মার চিকিৎসা সম্ভব ও খুব সহজেই তাকে সারানো যায়
কিন্তু যখন যক্ষ্মা মৃত্যুর কারণ ছিল তখন আমরা ভয় পেতাম
কিন্তু এখন আমরা যক্ষ্মার পরোয়া করি না
সমগ্র পৃথিবীর তুলনায় আমাদের দেশে যক্ষ্মা রোগীর সংখ্যা অনেক বেশি
যক্ষ্মা থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে সঠিক চিকিৎসার দরকার এবং সার্বিক চিকিৎসার দরকার
আমাদের সঠিক ও সম্পূর্ণ চিকিৎসা প্রয়োজন
চিকিৎসা মাঝখানে ছেড়ে দিলে নতুন সমস্যার সৃষ্টি হয়
যক্ষ্মা তো এমন একটা রোগ যেটা আশেপাশের সবাই জানে তাঁরাও চেকআপ করার জন্য পরামর্শ দিতে পারেন
যদি কাশি হয় জ্বর থাকে ওজন কমতে থাকে তাহলে আশেপাশের লোকেরও সন্দেহ হতে পারে যে ব্যক্তিটির যক্ষ্মা হয়েছে কিনা
এর মানে হল এটি এমন একটা রোগ যার তাড়াতাড়ি পরীক্ষা দরকার
আমার প্রিয় দেশবাসী এই বিষয়ে অনেক কাজ চলছে
১৩৫০০র বেশি মাইক্রোস্কোপি সেন্টার রয়েছে
চার লাখেরও বেশি ডটস প্রভিদের রয়েছে
অনেক আধুনিক পরীক্ষাগার রয়েছে আর এসমস্ত পরিষেবা বিনামূল্যে পাওয়া যায়
আপনি একবার পরীক্ষা তো করান আর এই রোগ থেকে মুক্তি পেতে পারেন
সঠিক চিকিৎসা করুন এবং রোগ নির্মূল না হওয়া পর্যন্ত চিকিৎসা চালিয়ে যান
আমি আপনাদের অনুরোধ করব যক্ষ্মা হোক বা ডায়াবেটিস এদের আমাদের পরাস্ত করতে হবে
ভারতকে এই রোগগুলি থেকে মুক্ত করতে হবে
কিন্তু এটা কেবল সরকার ডাক্তার ওষুধ দিয়ে হবে না যতক্ষণ না আপনারা এগিয়ে আসেন
আর এই জন্য আমি আজ দেশবাসীদের অনুরোধ করছি আসুন ডায়াবেটিসকে পরাস্ত করুন এবং যক্ষ্মা থেকে মুক্তি পান
আমার প্রিয় দেশবাসী এপ্রিল মাসে অনেক গুরুত্বপূর্ণ দিন আসছে
বিশেষ করে ১৪ই এপ্রিল বাবাসাহেব ভীমরাও অম্বেদকরএর জন্মদিন
ওঁর ১২৫তম জন্মজয়ন্তী ধুমধামের সঙ্গে সারা দেশে পালিত হল
পঞ্চতীর্থের একটি মহু ওঁর জন্মস্থান
লণ্ডনে ওনার পড়াশোনা
নাগপুরে দীক্ষা
২৬ আলিপুর রোড দিল্লিতে ওঁর মহাপরিনির্বাণ হয়েছিল এবং মুম্বইতে যেখানে ওঁর শেষকৃত্য হয়েছিল সেই পূণ্যস্থল এই পাঁচ তীর্থের উন্নতির জন্য আমরা নিরন্তর চেষ্টা করছি
আমার সৌভাগ্য যে এই বছর ১৪ই এপ্রিল পূজনীয় বাবাসাহেব আম্বেদকরএর জন্মস্থান মহু যাওয়ার সৌভাগ্য হবে
দেশের দায়িত্ববান নাগরিক হওয়ার জন্য বাবাসাহেব আমাদের অনেক কিছু দিয়েছেন
সেই পথ অনুসরণ করে দেশের দায়িত্ববান নাগরিক হয়ে ওঁকে আমরা সবথেকে বড় শ্রদ্ধাঞ্জলি দিতে পারি
কিছুদিন পরে বিক্রম অব্দ শুরু হচ্ছে
নতুন বিক্রম অব্দ আসবে
বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে এই উৎসব পালিত হয়
কেউ এটাকে নব সম্বৎসর বলে কেউ গুড়িপর্বা কেউ বর্ষ প্রতিপদা আবার কেউ উগাদী বলে
কিন্তু ভারতবর্ষের প্রায় সমস্ত জায়গায় এটি পালিত হয়
নববর্ষের জন্য সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন
আপনারা জানেন আমি গতবার বলেছিলাম যে আমার মন কি বাত অনুষ্ঠান প্রায় ২০টি ভাষায় আপনার সময় মতো যে কোনো সময় আপনার মোবাইল ফোনে শুনতে পারবেন
আপনাকে শুধু একটা মিসড কল করতে হবে
এই সুবিধা মাত্র একমাস হয়েছে আর আমি খুশি হয়েছি যে প্রায় ৩৫ লক্ষ মানুষ এর থেকে লাভবান হয়েছেন
আপনিও নম্বরটি লিখে নিন 81908 81908
আমি আবার বলছি 81908 81908
আপনি মিসড কল করুন আর যখন আপনার সুবিধা হবে আপনি পুরনো মন কি বাত অনুষ্ঠানও আপনি আপনার মাতৃভাষায় শুনতে পাবেন
আমি খুশি হব আপনার সঙ্গে যুক্ত হতে পেরে
আমার প্রিয় দেশবাসী আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ধন্যবাদ